এই ছবিটি পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ফুল বাগান।

ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এটি একটি রাস্তা একটি শহরের রাস্তা যেখানে লোকাল বাস বাসে কিছু লোক উঠছে ।

এই ছবিটি পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি একটি মাছ বাজার।

যেখানে মাছ বিক্রেতাও রয়েছে প্রচুর মাছ রয়েছে ।